নদীর পাড়ে সবুজ ঘাস এবং ছোট ছোট গাছপালাও রয়েছে।

ছবিটির পিছনের দিকে পাহাড়ও লক্ষ্য করা যাচ্ছে।

একটি ক্লাসরুমের দৃশ্য দেখা যাচ্ছে।

এছাড়া ছবিতে বেরেনচিগুলো লাইন বাই লাইন সাজানো রয়েছে।

বেশ কয়েকজন মানুষ বসে আছে।

পাশে সামনে কিছু এবং একটি ছোট মূর্তি রয়েছে।

মাঠের একপাশে একটি মূর্তি স্থাপন করা হয়েছে।

ছবিতে একটি গ্রাম্য পরিবেশের দৃশ্য দেখা যাচ্ছে।

এছাড়া ছবিতে একটি সাদা রংয়ের ভবন দেখা যাচ্ছে।

এই ছবিতে একটি সোনার দোকানের ভিতরের দৃশ্য দেখা যাচ্ছে।

এখানে একজন ব্যক্তি একটি চেয়ারের উপর বসে আছে।

বস্তার সামনে একটি ওজন মাপার যন্ত্র রয়েছে।

ছবির ডান পাশে একটি কালো সোফা রয়েছে। যার ওপরে একটি কালো ব্যাগ প্যাক রাখা আছে।

ছবিতে বিভিন্ন ধরনের গাছপালা এবং ঝোপঝাড় দেখা যাচ্ছে।

মন্দিরের পাশে একটি পাথরের পথ রয়েছে।

এছাড়া ছবিতে বেশ কিছু চেয়ার এবং টেবিল দেখা যা--

টোল প্লাজার উপরে একটি বড় ছাদ রয়েছে।

কিছু গাড়ি ও বাইসাইকেল দেখা যাচ্ছে।

পিছনের অংশে কিছু গাছপালা দেখা যাচ্ছে।

মূর্তির পিছনে একটি সুন্দর অলক্ষিত বনভূমি রয়েছে।

একটি খালি জায়গায় একটি চকচকে এ্যবং পালিশ করা কাঠের ব্রেচ রাখা রয়েছে।

ছবিতে কিছু আলো দেখা যাচ্ছে সম্ভবত ছবিটি একটি কারখানার বাইরে তোলা হয়েছে।

এখানে স্লাইড রয়েছে স্লাইডগুলি বিভিন্ন আকৃতির।

একজন ব্যক্তি হাসপাতালের দিকে হেঁটে যাচ্ছেন।